এক ব্যক্তি এ_টি_এম থেকে বেরিয়ে আসছে।

এখানে একটি ছোট্ট মাড আছে মাট মাঝখানে একটি বেলগাছ রয়েছে।

এটি একটি দোকান দোকানটির মধ্যে অনেক সামগ্রী বিক্রি করা হয়।

এটি একটি আধার কেন্দ্র এখানে আধার এর কাজ হয়ে থাকে।

রাধাকৃষ্ণ ও গৌড়নিতাইয়ের মূর্তি দাঁড় করিয়ে রাখা হয়েছে

অনেক ভিড় করে সবাই দাঁড়িয়ে আছে রাধা কৃষ্ণের সামনে একটি প্রদীপ জ্বালানো হইছে।

এটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক এর বাইরে একজন মহিলা বসে আছেন।

সাইডে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে।

মাটির মধ্যে অনেক লঙ্কা পড়ে আছে।

কাপগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে।

আমি এখানে একটি বিদ্যালয় দেখতে পাচ্ছি।

ইস্কুলটির দরজা জানালা নীল রংয়ের।

ইস্কুলটির দেওয়াল সাদা রঙের।